এই লোগো -টা রয়েছে। সেটি দেয়ালটা রয়েছে সেই দেয়ালের রং টা খৈরী রঙের এটার দেখতে পাওয়া যাচ্ছে।

আর একজন আর একটা যন্ত্রপাতি সে বাজছে এমন কি --

পাশে কিছু গাছ পালা রয়েছে।

তার ড্রেস দেখেই বোঝা যাচ্ছে এটা কোন খ্রিস্টান স্কুল ।

ছবি উম দেখা যাচ্ছে জেতার লাল রঙের উম বালুর--

এখনকার দিনে এরকম জানলা দেখতে পাওয়া যাই না সেইজন্য খুব সুন্দর লাগছে দেখতে।

এখানে সে গুলোই দেখা যাচ্ছে।

কোনো ব-বছর কি বা কিছু বৎস বৎস হয়েছে কারণ এখানে ফুল টুল দিয়ে--

পিঙ্ক পিঙ্ক কালার এবং হলুদ দিয়ে অ্যা রং করা এবং কালো রঙের তার গেট ।

যা কোন চিড়িয়াখানার ছবি এখানে দেখা যাচ্ছে যেখানে কতগুলো আঁ কিছু পাখিটার আমি নাম জানি না। এটাকে আমি পাখি গুলো দেখতে পাওয়া যাচ্ছে। দুটো পাখি সামনেই রয়েছে আর দু দুটো পাখি দূরে রয়েছে। পাখি গুলো অ্যা উম পুরো চারিদিক খোলা মেলা এরিয়া য় রয়েছে।

ইটা একটা উম এডি ফিশ নার্সিং হোম বা আই এবং ডাইগোনাস্তিক সেন্টার এখানে বাইরে প দুটো .--

মো মানে অফিস পার অফিস র অফিস পাড়া মতই কারণ এখানে পর পর বহুতল অ্যা কয়গুলো ফ্লাট পাশাপাশি রয়েছে দূরে এক--

কতক দূরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে বরবর গাছপালা রয়েছে এবং এখানে রাস্তার উপর কোনো একটা বিল্ডিং তৈরী হবে তার জন্য যে সরঞ্জাম গুলো আছে সেটাও রয়েছে ।